ঘরের সাইডে একটা মিছরুফ দেখতে পাচ্ছি।

ঘরের মইধ্যে একজন লোক বসে আছে।

ওখানে একটা মন্ডির দেখতে পাচ্ছি।

ট্রাক -এর সামনে একটা গেইট দেখতে পাচ্চি।

দোকানের ভিতরে কয়েকটি তাখ রয়েছে।

ঘরের মইদ্যে কয়েকটি চাবান দাহা রয়েচে।

ঘরের সাইটে ও সামোনে আরও একটি এল্টো গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি টেবিলের উপরে একটি কালা রংয়ের প্লেট রয়েছে।

টিল্লার মইদ্যে অনেক ছুটো ছুটো গাস দ্যাখতে পাচ্চি।

গাড়ির মইদ্যে তেলের ট্যাঙ্কির লাইন দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্টের ভিতরে দুজন মানুষ দেখতে পাচ্ছি।